ও গ্রীন কালারের রুম আছে উপরে লাইট জ্বলছে ফ্যানও আছে এখানে অনেক ধরনের ইলেকট্রিক্যাল জিনিস পাওয়া যায়।

আর এ হোয়াইট কালারের শার্ট লাগিয়েছেন।

সামনে বাইক রাখা আছে দুটো সাইকেল রাখা আছে একজন মানুষ বসিয়া আছে।

পার্কটি অনেক সুন্দর আছে এখানে পাতাও ঝরিয়ে পড়েছে।

এক্ষানে একটি যেটি লাইট -এর সঙ্গে--

মানুষ দাঁড়িয়ে মনে হয় ব-বই কেনাকাটা করছেন একজন লেডিস বইগুলো বেচাবেচি করছেন ও এর সামনে একটি সেন্টারও আছে।

অনেক সুন্দর আছে উপরে টিন আছে পার্ক -টির পার্ক -টির কালার রেড কালার -এর।

একদম মাটিতে ফিল্ডের মইদ্যে রাখা আছে নেটওয়ার্ক ট্রেভেলটা।

এই গাড়িতে অনেক ধরনের কিছু কিছু আঘানি আছে একটি ওয়ান জিরো এইট ।

এখানে মেশিন দিয়ে কার্পেট পরিষ্কার হচ্ছে করা হচ্ছে মেশিনটির কালার রেড কালারের ও হোয়াইট কালারের।

এ যে হ্যাঙ্গিংটি ধরেছে এটা কালার ব্ল্যাক কালারে একজন মানুষ ধরিয়ে দাঁড়িয়ে আছেন।

একটি লোহার গেইট আছে গ্রীন কালারের একটি লিণ্টার রাখা আছে ও সামনে জল পড়ার পাইপও আছে টিনের দুকান এটি।

উপরেও গাছ আছে অনেক সুন্দর ভিতরে একটি উ এ্যা গাছগুলোর সামনে এক একটি করে গেটও আছে।

একজন বসে জিম করছে একজন ব্লু কালারের মানুষ দৌড়াচ্ছে একজন মানুষ দাঁড়িয়ে আছে একজন মানুষও জিম করছে ৎ।